এটা একটা পার্ক রঙ চং করা চারিদিকে গাছপালা সাদা বেগুনি রংয়ের আকাশ।

এটা একটা নৌকা বোটিং এ আটকানো রয়েছে সেটাকে --

আলমারিপত্র গাড়ির যন্ত্রাংশ যা যা লাগে তাই সব রয়েছে।

বড় রাস্তা আ রাস্তার ওপারে বাড়ি সামনে ট্যাকছি একটা প্রাণ অ্যাম্বাসেডার দাড়িয়ে দু তিনটে লোক দাঁড়িয়ে কথা বার্তা বলছে ভাড়া দিচ্ছে কিছু একটা এপাশে অটো ওপাশে রাস্তাঘাটে লোকজন রয়েছে।

একটি ষ্টেশনারী দোকান দেখতে পাচ্ছি। তার মধ্যে নানারকম রঙিন পুতুল খেলবার খেলার জিনিস ক্যাডবুরি -এর একটা বাক্স -এর ওপর একটা বাঘ বসে একটা কুকুর একটা ছোট বাচ্চা বাঘ রয়েছে।

একটা পুরোনো দিনের পুকুর দেখছি সেখানে বাঁধানো --

আর আরেকজন সিস্টার বা ডাক্তার যাই হোক আঃ একজন রয়েছেন | দুজন চারিদিকে সব জিনিস পত্র গোছানো হ--

কোনো মসজিদ বা কারোর বিশেষ কারোর বাড়ি।

স্টারলাইট বলে একটা এডভারটিসিমেন্ট -এর দেখাচ্ছে।

ছোট বাঁশের গেট তার সামনে একটা স্কুটার রাখা দুটো স্টারলাইট এর আলোর অ্যাডভার্টাইজ রয়েছে একজন একটা বিল্ডিং এ বাড়িতে।

এটা একটা স্টেশন এর মতো দেখেতে পাচ্ছি। অনেক লোকজন স্টেশন এ ছাউনির তলায় বসে আছে রেল স্টেশন রেল লাইন -এ দুপাশে দেখা যাচ্ছে। বড় রেল লাইন বড় স্টেশন এ--

বিল্ডিং দেখাচ্ছে . স্কুল বিল্ডিং -এ ছাউনির মধ্যে একটা শেড -এর তলায় --

ইটা একটা শপিং জায়গা মানে অফিস টাইপ এর অফিস এ এম.এস. ফ্যাব্রিক এম.এস. ফ্যাবস বলে।